আমার খুব মানে কি বলতো বাড়ির খাবার আর খেতে ইচ্ছা করছে না আমার মনে হচ্ছে বাইরে গিয়ে কিছু খাই।

একটু দূরে গিয়েই খাব তাহলে একটু ঘোরাও হয়ে যাবে খাওয়া-দাওয়াও হয়ে যাবে time টাও বেশি থাকবে আমাদের কাছে। চল না চল কোথায় যাবি বল?

আমার তো একটা জিনিসই favorite বিরিয়ানি জানিস তুই? হ্যাঁ কিন্তু না বিরিয়ানিটা মানে খেতে চাইছি না কি বলতো একটু নতুন কিছু try করবো ভাবছি ।

এই তুই ইয়ে খাসনি তো না ডাম্পলিং খাসনি না মোমো আর ডাম্পলিং ডাম্পলিং অনেকটাই samesimilar না ডাম্পলিং খাইনি। ডাম্পলিংটা try করবি তাহলে? করবো খানে কিন্তু সাথে বিরিয়ানি চাই। বাবা তোকে আমি রাতে বিরিয়ানি খাইয়ে আনবো ওখানে।

ডাম্পলিং টা কি veg না non veg?

veg ও আছে non veg ও আছে কোন তাতে সমস্যা নেই তোর মমআইয়নের নাম শুনেছিস?

কোনটায় যাবি?

যাওয়াই যায় দেখে আমি সবাইকে জিজ্ঞাসা করি । ঠিক আছে সবাই না গেলেও আমি তুই আর একজনকে নিলেই তো হয়ে যাবে। আর কি বলতো একটু ইয়ে করতে ইচ্ছা করছে কি বলতো street food খেতে ইচ্ছা করছে প্রচন্ডভাবে street food খেতে গেলে না আমাদের ইসে যেতে হবে ।

এস্প্লানেড না একটা ইয়ে আছে কি যেন কি হ্যাঁ ডেকার্স লেন ডেকার্স লেন ওখানের street food এত সুন্দর খেতে তুই জানিস ওখানে না কাঁকড়া পাওয়া যায় মাত্র আশি টাকা দাম । সেই হোয়াইট সস পাস্তা রেড সস পাস্তা মানে তুই বড় বড় রেস্টুরেন্টে গিয়ে যা পাস্তা খাবি ওই restaurant এ পাস্তা খেলে উফ আমার না জিভে জল চলে আসছে এখন ভেবেই। না না অত ভাবিস না চল কালকেই যাই কালকেই তাহলে চিনার পার্কেই চল । হ্যাঁ ঠিক আছে ইসে তোর আমি আজকে বাড়িতে কি রান্না করেছি বলতো?

মাশরুম রান্না করেছি। কিরে তুই তো দিলিই না আমাকে মাশরুম। হ্যাঁ নিজেও তো ভালো ভালো খাস ।

একবার ফোন করতে পারতি

আ ইয়েছিল ওটাই ছিল রেসিপিটা না নতুন কিছু? না ওই রেসিপিটাই ভাই কিন্তু কি বলতো আমি first time যেরকম রান্না করেছিলাম এইবার না সেই রকম tasty হয়নি ব্যাপারটা আমার মনে হয় । কিছু একটা missing রয়েছে খাবার এ ।

যেমন normally ডাল হয়েছিল তারপর পাট শাক হয়েছিল তারপর এঁচোর চিংড়ি হয়েছিল ।

তারপর সাথে মাছ ভাজা ছিল আর চাটনি পাপড় ব্যাস এইটুকুই ।

যাক ভালো তা তোদের মানে মোটামুটি রোজই চাটনি পাপড় টা থাকে?

মানে অনেক ভাগই রান্না হয় প্রতিদিনই আসিস একদিন এঁচোর চিংড়ি মামীকে বলব করতে সুন্দর

হ্যাঁ সত্যি heavy সুন্দর চা বানাই special লি দুধ চা টা । শুননা ম্যাগি খেতে ইচ্ছা করছে কি করি বলতো চল খেয়ে আসে ম্যাগি কোথা থেকে হ্যাঁ যেখান থেকে ম্যাগি খেয়ে আসি চ । জানিস তো আমার একটা বন্ধু আছে, এত সুন্দর ম্যাগি বানায়। simple ভাবে মানাবে কিন্তু এত সুন্দর করে বানাবে । plan তো রইলোই হ্যাঁ চল না সবাই মিলে পিকনিক করি নিজেরাই রান্নাবান্না করি । আচ্ছা সেটা করলেও হয় কিন্তু তার জন্য তো সবাইকে বলতে হবে না invite করতে হবে ।

তোর বাড়িতেই করব, আর শোন normal রান্না করবো না সবাই তো normal রান্না করে এবার আমরা শুধু, মানে খাবার-দাবারেরই পিকনিক করবো ধর মানে এক একজন এক একটা item বানাবে, অনেক ধরনের item থাকবে। ঠিক আছে ধর তুই চিকেন বানালি, আ অন্য কেউ ভাত বানালো, অন্য কেউ মানে আ তন্দুরি বানালো পকোড়া বানালো এরকম একেক জন একেক রকমের এ করবো না ভাতটা করবো না রুটি করব বুঝলি তো রুটিটা বাইরে থেকে কিনে নিয়ে আসব। আর না বিভিন্ন ধরনের চিকেন ধর তুই buter চিকেন করলি কেউ কষা মাংস করল কেউ মাটন করল আর আমি মাশরুম করলাম এরকম করে রান্না বান্নাটা করতে হবে। মা মা মাটন বা চিকেন তোরাই করিস আমি রায়তাটা করব রাইতাটা ভালো পারি । হ্যাঁ সব থেকে easy টা তুইতো করবি । হ্যাঁ রায়তা সত্যিই ভীষণ easysimple এর মধ্যে ।

but রায়তাটা খেতেও তো ভালো লাগে না সবারির । তুই তুই fruit রায়তা খেয়েছিস কখনো? না মানে বাড়িতে করে বানিয়ে খাই নি but, খেয়েছি। হ্যাঁ আমি না ওই ইয়েতে ইসে গিয়েছিলাম বারবিকিউশন আছে শুনেছিস তো না?

হ্যাঁ ওখানে না রায়তার verity ছিল মানে normal রাইতা ছিল plus আবার fruit রাইতা ছিল তার মধ্যে না সব ধরনের ফল mix করে দই দিয়ে করা ছিল । আমরা যেদিন পিকনিক করব মানে সেই দিনই তাহলে রাইতাটা হোক ।

বারবিকিউনেশনে এ গেছিস?

তারপরে তোর দেই হলো corn কোন মানে ভুট্টা ওটা হয়তো fry করে অয়া ছাড়ানো ছাড়ানো normal হচ্ছে, fry জানি না ওটাকে কী বলে item তার নাম জানিনা আমার মনে হয় corn fry বলে ওটাকে ওটার মধ্যে এমন একটা মসলা দেয় খেতে এত সুন্দর লাগে first ওটা দেবে ঠিক আছে তারপরে দেবে হলো smashed potato । ওই নতুন আলুর গুলো ওঠে না একদম ছোট ছোট গোল গোল যেটা দিয়ে আলুরদম করে।

হ্যাঁ ওটাকে ফাটায় ঠিক আছে মানে সেদ্ধ করে সেদ্ধ করে ফাটিয়ে ওটার মধ্যে দই দেই আরও কি কি, মসলা দেয় ওটা তো মানে ভাবলেই জিভে জল চলে আসবে এত সুন্দর খেতে first এই দুটো দেয় ঠিক আছে তারপরে তোর কাছে নিয়ে আসবে ফুচকা ফুচকাগুলো এত মুচমুচে না মানে ওই সুজির ফুচকা ওইগুলো, সুজির ফুচকা খেতে খুব ভালো লাগে তারপর তোকে এক প্লেট ফুচকা দেবে তারপরে আবার পাপরি চাট রয়েছে ঠিক আছে তারপরে তোর আসে হল। আ কাবাব রয়েছে কাবাব গুলো দেয় fish কাবাব তারপর চিকেন কাবাব মাটন শিখ কাবাব তারপর আস্তে আস্তে তোর আসে যাই কি যেন বলে ওটা কে চিকেন wings থাকে । চিকেন থাকে তারপরে মাশরুমের স্টিক থাকে পনিরের স্টিক থাকে আর একটা জানিসতো আর একটা কাবাব খেয়েছি আনারস দিয়ে করা থাকে ঠিক আছে আনারসের কাবাব যেরকম চিকেন এর কাবাব করে সেই রকমই আনারস কেটে কেটে

শুনেই তো লোভ লাগলো লোভ লেগে যাচ্ছে।

শোন না আমরা ওই সাহেব ওদেশ নিয়ে একদিন একটা রেস্টুরেন্টে গেছে বুঝলি তো আমাদের এই কলকাতায় তো খাওয়া দাওয়া হয়ে গেছে যে যার যার মত খেলো খাওয়ার পর, মানে কাজ করে সবাই সবার bill pay করবে কারোরটা কাজ করছে না আর পুরোটাই আমার দিতে হয়েছে প্রায় সাড়ে তিন হাজার টাকার মতো আমার গেছে। বেশ হয়েছে এমনি তো normally তুই কাউকে খাওয়াবি না? এই ভাবেই তোকে খাওয়াতে হবে সবাইকে। আর কি করা যাবে শোন না আমার একটা খেতে ইচ্ছা করছে। আর কি খাওয়া যায় বলতো?

হ্যাঁ কি করে গলাবি কি দাঁড়া আমি তোকে বলছি first প্যানে জল নিবি ঠিক আছে নেওয়ার পরে ম্যাগি দিলি না তুই আগে ম্যাগি দিবি না আমি কি করি বলতো সব সময় ম্যাগি করার সময় ওই জলটা যখন ফুটবে না? ফোটার একটু আগে আমি ম্যাগির মসলাটা দিয়ে দিই। ওইটা তে কিছুক্ষণ ফোটাই তারপরে ম্যাগিটা দিই তুই ওই জল যখন ফোটাবি ম্যাগীটা দিয়ে তারপরে cheese দিয়ে নাড়াবি তা ম্যাগিটা ও সেদ্ধ হয়ে যাবে cheese টাও melt হয়ে যাবে। আর যদি মেয়োনিজ থাকে তাহলে সাথে এক দু আর দু চামচ মেয়োনিজ add করে দিবি তাহলে দেখবি ক্রিমই ভাবটা থাকে মানে ক্রিমই ক্রিমই থাকবে তারপরে যখন ম্যাগিটা হয়ে যাবে উপর দিয়ে চিজ এরকম কুচিকুচি করে দিয়ে দিবি। আর যদি মোসরেলা থাকে তাহলে তো কোন কথাই নেই এরকম টানবি আর cheese দেখবি ওরকম taste । হ্যাঁ আমার কাছে মোজারেলা cheese টাই তো রয়েছে। আরে আমি নিজেই বানিয়েছিলাম । cheese না অত সহজে গলে না তুই উপর দিয়ে দিবি ম্যাগি টা করার আগে আগে cheese কিউব হলে ওটার সাথে দিয়ে দিলে মিশে যেত মজরেলাটা গলে কিন্তু

আরে আমার বাড়িতে যে আমার ঠাকুরমার কাজ ছিল ওটা ওর জন্য না অনেক দুধ রয়ে গিয়েছিল বুঝলি তো সেই দুধটার মধ্যে একটু ভিনেগার দিয়ে তো ওটাকে পুরো একদম ওই ইউটিউবে দেখে পুরো একদম মানে ওটাকে ইসম্যাচ করে না ইসম্যাচ করে করে পুরো একদম cheese র মতই করে ফেলেছি বুঝলি তো ওটা পুরো accurate cheese হয়ে গেছে বুঝলি তো ওটা দিয়েই খাওয়া ভাবছি। আচ্ছা কতদিন পড়েছিল

হায়রে আমিও আজকে ভিডিওটা দেখছি বলছি একটু masala চা খেতে ইচ্ছা করছে কিভাবে বানায় বলতো? আমি না মাসালা চা কখনো বানাতে দেখিনি but আমার যতদূর মনে হয় যখন ওই চাটা ফোটানো হয় দুধটা ওর মধ্যে

না না আরে তাহলে এই মশালা চা টা কি করে হবে? অন্য কোন হয়তো মশলা থাকবে হয়তো অনলাইনে

একদিন করে খাব ঠিক আছে?

তুই বানাবি তো? আমি help করব।

আমাদের এখানে না একটা পাপড়ি চার্টের দোকান আছে কত রকম পাপড়ি চাট বানাই তুই জানিস না দই পাপড়ি চাট তারপর চকলেট পাপরি চাট তারপর অনেক রকম অনেক তারপর ওখানে মানে অনেক জিনিসই মাখা টাইপের পাওয়া যায় বুঝলি তো ধর বাদাম মাখা, ছোলা মাখা, তারপর কাঁচা সেদ্ধ ছোলা, মাখা তারপর মুড়ি মাখা। এগুলো না অনেক রকম চার্ট type র হিসেবে বিক্রি করে। এই খাবি তাহলে একদিন? চল তাহলে খেয়ে আসি। চল যাই তাহলে কোনটা খাবি তুই? আমি দেখ আমার normal দই পাপরি চাট টা বেশি ভালো লাগে।

ওখানে fruit salad টা খাবে, fruit salad টা না খুব সুন্দর বানায়।

বিভিন্ন রকমের ফল দেবে চাট মসলা আরো কি কি মসলা দেয় জানিনা খুবই সুন্দর লাগে খেতে ওটা। ঠিক আছে চল তাহলে একদিন আমরা plan করে দই পাপরি চাট টা খেয়ে নিই। হ্যাঁ রে ঠিকই বলেছিস তুই কলকাতার কফি হাউসে গেছিস কখনো ? পুরনো টা না নতুনটা?

হ্যাঁ, পুরোনোটাই গেছি ওখানে ইয়ে টা খাবে fish কবিরাজিটা খাবি দারুন।

কফি হাউসটা কিন্তু modern type র একটু হ্যাঁ ওটা নিউটাউনে হয়েছে আমি না ওটার ফটো দেখেছি এখনও যাওয়া হয়নি। কিন্তু কি বলতো

ওই উম কফি হাউজের নাম শুনলেই তো ওই গানটার কথা মনে পড়ে সত্যিই তাই ও না ওখানে ambience খুবই ভালো খাবার দাবার আমার ভালই লাগে খুব একটা খারাপ না কেউ কেউ ভালো ভালো review দিয়েছে আর কেউ কেউ খারাপ reviews দিয়েছে কিন্তু নতুন যে কফি হাউসটা না ওখানের খাবার দাবার দেখলাম একদমই normal মানে যারা যারা খেয়েছে ওখানে। কিন্তু ওই পুরোনোটার একটা আলাদাই taste আহ জানিস শিয়ালদা স্টেশনের পাশে কয়েকটা দোকান রয়েছে হ্যাঁ ওই দোকানে মানে street food তো আমার খুবই ভালো লাগে। অনেকে খেতে চায় না but আমার খুব ভালো লাগে ওই দোকানের চিলি চিকেন আর বাটার নান টা heavy লাগে আমি যদি কখনো যাই তুইও থাকিস আমার সাথে তাহলে আমি তোকে ওই দোকান থেকে খাওয়াবো। পঁচিশ টাকা প্লেট মাত্র জানিস্? মাত্র পঁচিশ টাকা চিলি চিকেন আর নান । ও আচ্ছা। তারপর তারপর আরো অনেক আছে খাওয়ার দাওয়ার তুই try করতে পারিস ।

এইতো খাচ্ছি চা খাচ্ছি আর তোর সাথে কথা বলছি ।

এই দুধ চা খাচ্ছি। খুব সুন্দর বানিয়েছে দুধ চাটা ।

না চা খাই নি এখনও একটু পরে বানাবো ।

খুবই কম ঐরকমই হয় যে আমি বাড়িতে চা খাচ্ছি

আমার পাশ থেকে কি কুকুরের আওয়াজ হচ্ছে? ডাক হ্যাঁ প্রচন্ডভাবে কুকুরের আওয়াজ আসছে।

না ওদের খাওয়া হয়ে গেছে actually নিচে মনে হয় একটা বিড়াল এসেছে, বিড়াল কে দেখে চিল্লাচ্ছে। ও আচ্ছা, কি খাওয়ার দিস ওদেরকে খেতে? তুই নিজে রান্না করিস ওদের জন্য? নাকি সেই আমাদের যে রেশনের চালটা পায়না সেই রেশনের চালটা ওদের পুরো দিয়ে দিই সাথে ওদের ছাট আনতে হয় মুরগির। তো ছাট রেশনের চাল একসাথে প্রতিদিন রান্না হয় বুঝলি

চিকেন একবার করেছিলাম but simple হয়ে গেছিল খুব । জানিস তো আমাদের এখানে একটা দোকান আছে ঠিক আছে, টাইম পাস দোকানটার নাম। ওই দোকানে না গিলে গিলা আর মেটে এরকম একটা কষা মাংসের মতন করে। সাথে পাও দেয় মানে পাও রুটি দেয় ।

heavy সুন্দর বানায়, আর আমার গিলে মেটে খেতে খুবই ভালো লাগে চিকেনের। হম হম

হ্যাঁ, খেয়েছি তো একবার। ভালোই লাগবে বেশ । হম হ্যাঁ তুই তো আমার গিলে মেটে কথাটা শুনে হাসলি অনেকেই জানি পছন্দ করেনা জিনিসটা খুব awkward ভাবে নেয় । কিন্তু ভাই খাবার তো খাবারই হয় আমার তো খুব পছন্দ।